একটি মহিলা দাঁড়িয়ে আছে এবং এটি পুরু -ষ হেটে যাচ্ছে উপরে-এ কিছু আলো দেখা যাচ্ছে।

পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে যার রং সাদা এবং আকাশি কালার এর একটি মানুষের জামার রং হোয়াইট কালার এর।

বিমানের গায়ে কিছু লেখা আছে। বিমানটির রং হোয়াট অ্যান্ড ব্লু কালার -এর বিমান থেকে কিছু মানুষ সিড়ি দিয়ে নীচে নেমে আসছে। নিচে একটি মহিলা বিমান কর্মচারীর সাথে কথা বলছে।

গেটের উপরে কিছু পোস্টার টাঙানো আছে এবং লেখা আছে।